আর কোনো স্কুল বা কোনো কিছু হতে পারে এইখানে শুধু কয়েকটা ঘাস বুশ আর রাস্তাটা দেখা যাচ্ছে আর রাস্তার ঐপারে ঘাস টাস দিয়ে--

আর এইখানে অনেক কিছু চেয়ার টিয়ার বসানো মানে ইয়ে টিয়ে দিয়েছে কম্পিউটার দেখা যাচ্ছে হিসাব করার ।

আ-আ এইখানে কিছু ফুল আছে ফুল এইখানে শিউলি ফুল আছে তারপরে-এ-এ এ-ই-খা-নে কিছু টগর ফুল আছে । উম কিছু মানুষ এইখানে ইয়ে করছে।

কয়েকজন কালো ব্ল্যাক আর নীল কালার -এর চেয়ার গুলা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে। সিট -টা ওপরেও নীল কালার -এর আছে আর এইখানে পর্দাগুলা নীল কালার -এর আছে হালকা আকাশি কালার -এর।

আর একটা লোক পুজো দিচ্ছে ওখানে। কলসি আছে আর হচ্ছে এখানে আ-আ ঠাকুর করা আর এইখানে হচ্ছে--

আ এইখানে একটা শপ এইখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে আর কয়েকটা জিনিস এখানে লোক কিনছে এখানে।

আর একটা গ্লাস আছে জগ আছে আর কিছু আর একটা গামলার মধ্যে।

আর লোকটা সম্ভবত তার চুল-ই কাটছে আর এখানে।

এইটাও ফ্ল্যাটের ওপরে যেটা একটা বাড়ি আছে। ফ্লাট ফ্ল্যাটের ওপর দিয়ে সেটা গাছটা গেছে।

আম এখানে একা একটা এই দোকানের মধ্যে কিছু ফিনাইল কিছু ইয়ে জাতীয় জিনিস দেখা যাচ্ছে।

আর কিছু কাঁচি দেখা যাচ্ছে এখানে একটা একটা কাঁচি একটা পেন আর কিছু জিনিস দেখা যাচ্ছে এখানে দোকানটার মধ্যে।

আহহ এইখানে একটা মন্দিরের মতো লাগছে আর এইখানে গাছপালা দেখা যাচ্ছে কয়েকটা ঝাউ গাছ ।

কি গাছ সম্ভবত আমার জানা নেই।

এখানে কয়েকজন মেয়ে হু তারা যোগা বা আসন করার জন্য বসে আছে তারা।

এখানে কয়েকটি মাছ দেখা যাচ্ছে এখানে পুঁটি মাছ কাতল মাছ আর রুই মাছ। এই টাইপের মানে মাছ দেখা যাচ্ছে ।

আর-র-র হচ্ছে উম অনেক কিছু আছে। মশলাও দেখা যাচ্ছে চিকেন মশলা মীট মশলা । তারপরে আরো অনেক কিছু জিনিস এইখানে একটা দড়ি দেখা যাচ্ছে।

চকলেট কেক মানে বোর্ড -টার মধ্যে আঁকানো আছে পেইন্টিং অনেক সুন্দর মানে রিয়াল । এইখানে একজনের মাথা দেখা যাচ্ছে ।

অ-অম এইখানে একটা উম বাড়ির মতো দেখাচ্ছে সম্ভবত বউটা বাচ্চাটাকে নিয়ে আছে বাড়ির মধ্যে যাচ্ছে এইখানে।